একটা ব্যাঙ্ক -এর ছবি ব্যাঙ্ক -এর কাউন্টারে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে দূরে একজন বসে আছে একজন ফোন করছে এবং একটা ইউনাইটেড ইন্ডিয়ান ইউনিয়ন ব্যাঙ্ক -এর একটা ছবি--